ছবিতে একটি রুম দেখা যাচ্ছে।

এটি একটি কাপড়ের দোকান বলে মনে হয়।

ছবিটি একটি তেলেমুড়া কোনো হার্ডওয়ারের দোকান।

দোকানটিতে অনেক হার্ডওয়ার এর জিনিস রয়েছে যেমন সিনটেন্স পাম্প মেশিন ইত্যাদি।

মেয়েটি একটি লং স্কার্ট ও ব্ল্যাক কালারের ফুল হাতা টপ পরেছে।

ছবিতে একটি রুম দেখা যাচ্ছে।

ছবিতে একটি দোখান উ দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে কোনো এস_বি_আই ব্যাঙ্কের এ_টি_এম ।

ছবিটিতে একটি দুকান দেখা যাচ্ছে।

প্যান্ডেলটি কিছু মানুষে দাঁড়িয়ে রয়েছে।

টেস্টা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে।

এটি একটি কুনো বুদ্ধ মন্দির।

ছবিটিতে একটি রুম দেখা যাচ্ছে।

রেল রাস্তায় সাদা পাথর রয়েছে।

রুমের বিতরে অনেকগুলো ব্রেঞ্চ রাকা হয়েছে।

ছবিটিতে একটি রুম দেখা যাচ্ছে।

দোকানটিতে গাড়ির স্পেয়ার বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে।